এখানে আমরা একটি জিম দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি লাইট লাগানো রয়েছে।

তার পাশে একটি বড় গাছ দেখতে পাচ্ছি বড় গাছটির নীচে একটি শুকনো গাছের ডাল পড়ে রয়েছে।

এখানে চুল কাটা ও চুলে শ্যাম্পু ইত্যাদি স্পা করা হয়।

মাঠটির মধ্যে অনেকগুলি ছেলে মেয়ে য়োগা করছে।

এখানে আমরা খালি আকাশ দেখতে পাচ্ছি আকাশ টির সামনের দিকে আমরা পাহাড়ও দেখতে পাচ্ছি।

এখানে আমরা একটি নতুন দোকান ওপেনিং হয়েছে দেখতে পাচ্ছি।

সামনের দিকে দুটো টেবিল রাখা টেবিলের উপরে একটি বোতল রয়েছে।

এগুলির ভেতরে অনেকগুলি পেতলের বাসন কলসি আঃ ইত্যাদি বাসন রাখা।

ঠেলাটির রং হলুদ ও ঠেলাটির উপরে টিন লাগানো সবুজ রঙের।

পাশে আরেকটি বোর্ড লাগানো রয়েছে স্টুডেন্টগুলির হাতে এক একটি করে খাতা ও পেন ।